একটা কোন হসপিটাল টেকনোলজি ক্যাম্পাস লাইব্রেরী কুকুর শুয়ে আছে আর কতগুলো সিলিন্ডার ছোট সিলিন্ডার রাখা আছে এবং সাধারংএর দরজা দেয়া আছে দেয়াল আছে।

তিনটে কম্পিউটার অন আছে এবং একটা ওফ আছে। ওই দিকে গুলো সব গুলো অন আছে ।

তার গাছে উপর দিয়ে গাছ আছে ল্যাম্পপোস্ট আছে বা--

একটা টাও ক্লক টাওয়ার এখানে ক্লক টাওয়ার আছে আর বড় ঘড়ি আছে। বাস আসছে একটা সাইকেল আছে একটা বাইক আছে একটা টোটো আছে অনেকগুলো লোক আছে রাস্তায়--

এটা বাড়ি এ ঘর ফ্ল্যাট তৈরি হচ্ছে অনেক সিমেন্ট আছে ।